ই . ইউ .এস. আর্মি ফিফটিন এইটটি নাইন -এর বটে।

ভিতরে দুটো চপ্পল রাখা আছে।

এক সাইড এ সাইড এ তিন চারটা সাদা লাইট --

তার সাইডে সাইডে মোবাইল রাখা আছে।